হ্যাঁ তাদের এই movie গুলোই আমাদের কে মানে, তাদেরকে আমাদের চোখের সামনে বাঁচিয়ে রাখবে আর কি, ঠিক আছে চলো আবার পরে কথা হবে।